যার সাইডে এ অনেকগুলি গাছ রয়েছে খুব ভালো লাগছে আমার।

এখানে দেখা যাচ্ছে যে একটি মন্দির রয়েছে মন্দিরটি খুব সুন্দর এবং তার সামনে অনেক লোক দাঁড়িয়ে রয়েছ।